এটি একটি বাস স্ট্যান্ড -এর ছবি ছবিটি দেখে মনে হচ্ছে যেহ্ শীতের সময়কার ছবি।

এই ছবিটিতে একটি দোকানের ছবিকে দেখানো হয়েছে।

উপরে দুটো সিলিং ফ্যান লাগানো আছে ছবিটিতে টিউবলাইট লাগানো এবং কিছু বাল্ব লাগানো আছে।

এই ছবিটি একটি দোকানের ছবি যেখানে ব উপরে বড় করে একটি পোস্টার -এ লেখা আছে শ্রী গোপাল ইন্টারপ্রাইস ।

এখানে সমস্ত ধরনের ইলেকট্রিক্যাল এবং ওয়ারিং আইটেম পাওয়া যায়।

ভিতরে একজন মানুষকে দেখা যাচ্ছে আর কিছু মানুষ বাইরে দাঁড়িয়ে আছেন।

এই ছবিটিতে একটি বাজারের ছবিকে দেখানো হয়েছে।

বি সরকার জহুরী এবং বাটা দুটো না-নাম দেখা যাচ্ছে।

ব্রাহ্মণ মন্ত্র উম পড়তেছেন এবং বুঝাচ্ছেন।

পাশেই একটি পিলার -এ কয়েকটি বোর্ড ঝুলানো রয়েছে বাড়িটির ভিতরে প্রচুর গাসপালা দেখা যাচ্ছে একটি মেয়ে ঘুরতেসে।

এই ছবিটি কুচবিহার মিশন হাসপাতালে ছবি হাসপাতালে সামনেই রিসেপশন রিসেপশন -এর নীচে দুজন মহিলা আরেকটি বাচ্চা বসে আছে।

এটি কোনো মেলা বা সাংস্তিক অনুষ্ঠানের অংশ হতে পারে।

এই ছবিটি জঙ্গলের মাঝখানের একটি ছবি যেখানে কিছু ছাগল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে খাবার দেওয়া আছে খাবারগুলোকে তারা খাচ্ছে।

মানুষ দুটি চেয়ারের ওপর বসে আছেন।

সামনে কিছু উম এসপ্রে বোতল ডেটল স্যাভলন সব কিছুই রাখা আছে।

এই ছবিটি একটি বাস স্ট্যান্ড -এর ছবি তিনটি বাস দাঁড়িয়ে আছে দুটি বাস পুরোনো একটি বাস নতুন।

পিছনে জলের প্রবাহ ইস্পষ্ট দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখা যাচ্ছে একটি নতুন বাড়ি তৈরি করার জন্য প্রচুর মাত্রায় বাঁশ লাগানো আছে।

এই ছবিতে একটি সুন্দর ঝর্না দেখা যাচ্ছে।

ঝর্নার জল প্রবাহের শব্দ প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান।

এই ছবিটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি মঞ্চে শিল্পীরা সুন্দর নৃত্য পরিবেশন করছে।

পরীক্ষাগার কেন্দ্রটি দোতলা এবং অনেক পুরোনো পরীক্ষাগার কেন্দ্রের সামনে যে জাগাটা আছে সেটি ঘাসে পরিপূর্ণ।

মাঠটির চারপাশে প্রচুর মানুষ বসে এবং দাঁড়িয়ে খেলা দেখছেন।